আমি এখানে কিছু মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

কালো রঙ্গের একটা বাইক দেখা যাচ্ছে।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

উপরে কয়েকটা সাদা রঙের ঝুলান্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

লাল রঙ্গের একটি ইস্কুটি লক্ষ করা যাচ্ছে।

আমি এখানে একটা বড়ো দোকান দেখতে পাচ্ছি।

সবুজ রঙের একটা কাটের আলমারি দেখা যাচ্ছে।

আমি এখানে কয়টা বাড়ি দেখতে পাচ্ছি।

একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।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

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

নীল রঙ্গের একটা ঝুড়ি দেখা যাচ্ছে।

আমি এখানে একটা দোকান দেখতে পাচ্ছি।

সাদা রঙের একটা স্কুটি রয়েছে।

আমি এখানে একটা বড় দোকান দেখতে পাচ্ছি।

একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।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

ছোট একটা রাস্তা দেখা যাচ্ছে।

আমি এখানে একটা বড় রুম দেখতে পাচ্ছি।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

কয়টা টেবিল ও চেয়ার দেখা যাচ্ছে।

কয়েকটা সাদা রঙের জ্বলন্ত ভল লক্ষ্য করা যাচ্ছে।

ওপরে আকাশটি সাদা রঙ্গের রয়েছে।

কিছু মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে।

উপরে কয়টা মূর্তি লক্ষ্য করা যাচ্ছে।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি।

টেবিলে উপরে একটা জলের বোতল লক্ষ্য করা যাচ্ছে।